নদীর ওপারে একটি নৌকা দেখতে পাচ্ছি।

নৌকার ওপারে দু'জন ব্যক্তি বসে আছেন দেখতে পাচ্ছি।

এবং তলায় কার্ফেট বিসানো দেখতে পাচ্ছি।

পেছনে একটি বড় তাড়িয়া দেখতে পাচ্চি।

ইহাতে অনেক বই রাখা দেখতে পাচ্ছি।

ও এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি।

এবং পাশে একটি ভরো ভোর্ড লাগানো দ্যাখতে পাচচি।

বাঞ্চারা বসে কি পড়াশোনা করচেন।

এবং সামনে একটি বড় পি_এইচ_ই দেখতে পাচ্ছি।

স্লাইডিং গ্লাস লাগানো দেখতে পাচ্ছি।

এখানে একটি বড় গর দেখতে পাচ্ছি।

তারিয়াতে অনেক জিনিস রাহা দ্যাখতে পাচচি ।

হাতির উপরে একজন মানুষ দাঁড়িয়ে দেখতে পাচ্ছি।

এহানে আমি একটি গরের উপরের ছাদ দেখতে পাচ্ছি।